double eight zero, one nine five seven one নাম টা? সান্তনু তালুকদার। আচ্ছা। আহ location টা আপনার বলবেন একবার। এটা লিলুয়া বেলগাছিয়া। ঠিক আছে আমি আপনার complain টা নিয়ে নিলাম। আমার যেটা মনে হচ্ছে আপনার আহ sorry আমরা খুবই দুঃখিত যে আপনার এরকম একটা problem face করতে হয়েছে, কিন্তু আপনার কি আগে আপনি আমাদের এখান থেকে কোনদিন shopping করেছেন? সেই সময়েও কি এরম problem face করতে হয়েছে? প্রথম কথা আগের সাথে এটার কী সম্পর্ক? আমার problem হচ্ছে damage হয়েছে আপনারা কখন লোক পাঠাচ্ছেন সেটা বলুন, আগে পরে এখন কী চলছে এটা? না আমি জানতে চাইছি আপনার review টা নিতে চাইছিলাম, সেই অনুযায়ী আমরা আহ আমাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করবো।

আপনি এখনও review নেবেন? review তো আপনাকে এবার আমি দেবো, আপনাকে , আপনাদের এত তো review চাই, আমি review দেবো, ভালো করে দেবো review একেবারে।

না মানে product টা তো আমরা definitely damage পাঠাই না আমরা, product তো check করেই পাঠাই, কিন্তু

আমি বলিনি একবারও আপনার দোষ, আহ তো সেই জন্য সেটার ক্ষেত্রে যা যা সমস্যা হচ্ছে সেটা আমরা definitely দেখবো, আপনার ওখানে তো লেখা আছে আপনার ওটা

প্রথম কথা আপনারা কোন লোকেদের রাখেন এখন মানে এত irresponsible লোকেদের রাখেন কী করতে যে, এখন ইয়ে product গুলো damage হয়ে যাচ্ছে।

sorry sir, আমার আমরা সত্যিই খুব দুঃখিত কিন্তু আহ কিছু করার নেই কারণ আপনাদের ওই লিলুয়া road টা তো এই মুহূর্তে repairing এর কাজ চলছে, তাই কোনো কারণে problem হতে পারে,

চিন্তাধারা তো দুর্দান্ত, এখন road এর সমস্যা? যদি আপনারা এক কাজ, তো আমি কি এখন কি আর এটাই করবো, আপনাকে বাদ দিয়ে এখন আমি মুখ্যমন্ত্রী কে phone করবো? যে আপনার road এর problem এর জন্য আপনার laptop টা ভেঙে গেছে, আমার মেয়ের পরীক্ষা এখন ক্যান ইয়ে পরীক্ষায় fail করতে পারে। আমি এটাই করবো এখন, মুখ্যমন্ত্রীকে phone করে? আমি তো আপনাকে বললাম যে sir এক্ষুনি exchange offer আছে exchange করে, আপনি return করতে চাইলে return ও হবে, exchange করতে চাইলে exchange ও হবে। তার জন্য আপনাকে ওখানকার formalities টা একটুখানি ইয়ে করতে হবে আর কিছু নয় আপনি,

আহ যে কেও রেগে যাবে, sorry to say আমি এখন এভাবে বলছি কিন্তু রেগে যাবে যে কেও, আহ কী কথা বার্তা বলেছেন আপনি এগুলো? নতুন না আপনি এখানে? yes, sir।

sorry sir, আহ আমি বলতে চাইছি যে আপনি আহ আপনি ওখানে যান order আহ ওখানে orders এ যান, আপনি ওখানে গিয়ে আহ আপ~আপনার যে recent order মানে যেখানে lapbook

আমি formality complete করেছি, আপনাকে phone করেছি এই কারণে যে আমার problem টা হয়েছে এবার যা করার আপনি করবেন, আপনি কবে লোক পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন আমাকে এবার details গুলো দিয়ে আমাকে দয়া করুন এবার একটু। sir ওখানে আপনি সমস্ত details পেয়ে যাবেন। ওখানে আহ within five days আমাদের আহ five days আমাদের exchange টা হয়, আমি আপনার যেহেতু একটা emergency রয়েছে আমি as soon as possible সেটা করার জন্যে চেষ্টা করছি, আমি আপনার complain এর পাশে ওখানে urgent mention করে দিয়ে রাখছি। hello। হ্যাঁ sir, ব~ বলুন। আর ইয়ে সত্যি বলতে এই আপনাদের আরেক ঝামেলা মানে এই কারণে লোকে phone করতে ইচ্ছে করে না, এই থেকে থেকে আপনারা hold এ দিয়ে দেন। হ্যাঁ ভালো কথা আপনি এর আগে একটা বলছিলেন না যে আপনার কোন আমি এর আগে আপনাদের এখান থেকে order করেছি কিনা?

এর ঠিক তিন মাস আগেই আগে আমি একটা নিয়েছিলাম same problem আপনাদের এখানে, আমি phone করলাম phone করার পর আপনার এক colleague তুলেছে, সে তো মানে তার ব্যবহারের কী বলবো, তুলে রাখার মতো বিবো ব্যবহার তার। তাকে বললাম তার senior কে দিতে, সে তো না senior কে phone দিলো উল্টে phone কেটে দিলো আমার মুখে। sorry, sir, আহ আমি কী বলবো বলুন মানে আমি খুবই দুঃখিত যদি কেও এরম কাজ করে থাকে তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আচ্ছা আপাতত আপনি আমার cancel টা check করুন আহ confirm করুন আর কখন লোক আর আসছে আমাকে একটু details টা দিন। sir আহ এমনিতে তো আমি আপনাকে বললাম যে এই কাজটা পাঁচদিন সময় লাগে তো আমি আপনাকে emergency করে দিয়েছি এবং আহ আপনার যেহেতু পরীক্ষার একটা issue আছে, অমি চেষ্টা করছি এটা within two days যাতে হয়ে যায়।

আমি কালকেই হয়তো পারবো না কারণ আপনি এখন আহ যেহেতু evening হয়ে গেছে evening shift চলছে, তো বুঝতেই পারছেন একটু সমস্যা,

আপনি return করতে চাইছেন না exchange? আপনাদের ওপর তো আমার ভরসা নেই আমি দোকান থেকে কিনে নেবো তার থেকে ভালো, আপনি refund টা কবে করবেন বলুন?

কিন্তু sorry sir, এই product এর ওপর তো refund option নেই, শুধু exchange option রয়েছে।

নাকি আমাকে এটাই নিতে হবে?

একই same price এর যদি আপনি নেন তাতে কোনো issue হবে না, বা এর থেকে কম price এর যদি নেন সেই বাকি যেইটুকু আপনার balance সেটা আপনার E-wallet এ জমা হবে, আর আহ এর থেকে বেশি price এর আপনি exchange করতে পারবেন না। আচ্ছা আর যেই বাকি আপনি যেটা বললেন যদি কম price এর আমি কিনি আর তখন সে টাকাটা কতদিনে আসতে পারে? সেটা আপনার instant, আপনাকে যখন delivery দেওয়া হবে আপনি সঙ্গে সঙ্গে যখন আপনি রি~ just review টা ওখানে দেবেন যে delivery partner কে সেই মুহূর্তে আমাদের কাছে ওটা notification চলে আসবে আর আমরা আপনাকে আহ ওটা transfer করে দেবো। আচ্ছা। ঠিক আছে। accurate price এর যদি আপনি নেন কোনো issue নেই কিন্তু আহ নাহলে আপনার যতটুকু সেটা যদি আপনার আহ fifteen প্যায়সা বা আপনার আহ

আর আর অবশ্যই আমরা definitely try করবো যে এবার আরও preparation এর সাথে আপনার product টা পাঠানোর কারণ delivery boy দেরও আমরা আরো aware করে দেবো যাতে এই problem টা না হয় কারণ আপনাদের যেহেতু একটা road এর issue আছে সেই জন্য আমি আরো বেশি ওদেরকে বলবো ওনাদের যাতে ওনারা আরেকটু securely জিনিসগুলোকে নিয়ে যায় আর আহ আপনার এই problem টা, শোনার পর সত্যিই আমি আহ এখানে problem আর আরো একটা complain lodge করেছি যে আমার senior এর সঙ্গে আমি সে ব্যাপারে কথা বলবো, আমাদের যেই road গুলো repairing এর কাজ চলছে সেগুলো তো আমাদের হাতে নয়, আর emergency পড়তেই পারে সেখানে যাতে, double wrap এর ব্যবস্থা করা হয়। উম মানে extra protection এ জিনিসপত্র দেওয়া হয়, বিশেষ করে আপনার এই ধরনের gadget জাতীয় বা technical জিনিস

মনে হয় না যে এগুলো কোনো delivery boy এর দোষ এগুলো, কারণ যেভাবে তারা আসে আর যেকটা জিনিসপত্র নিয়ে আসে, আর এতটা safety এর পরে তাদের সেগুলো ভাঙবে আশাও করি না। এটা হলে ওই packaging এর ওখানেই হয়, তো আপনারা ওটাই একটু দেখুন, দয়া করে। দেখছি sir, কী সমস্যা হচ্ছে দেখছি। অযথা ওদের ওপর দোষ দিয়ে তো লাভ নেই, রাস্তার ওপর দোষ দিয়ে লাভ নেই, একটু packaging গুলো সামলান আপনারা। হ্যাঁ sir try করবো ওখানে কথা বলবো, দেখি আমি যদি packaging এরও কোনো issue হয় ওখানেও ডা~ ওরা ওরা যাতে ভালো করে packaging করে এবং packaging করার আগে আরো একবার confirm check করে নেই সেটাও আমি দেখবো definitely । মানে আমি তো দেখতে পারবো না sorry sir আমি senior দের বলবো। ঠিক আছে, তো আপ~ আপনার এখানে মানে ইয়ে submit করে দিয়েছেন তো আপনার refund টা, মানে sorry,

sir, হ্যাঁ sir আমি করে দিয়েছি আপনি আরেকবার তাও আবার আপনি website এ গিয়ে check করে দেখুন আপনার ওখানে show করছে কিনা। আচ্ছা আমি দেখে নিচ্ছি এক second দাড়ান।

এই এখানে তো পাঁচদিন দেখাচ্ছে এখনো, পাঁচদিন পরে আসবে আপনাদের product? না না ওটা website এর যেহেতু মানে formalities এর মধ্যে পরে ওখানেও আপনি ওখান থেকে তো আর আহ ওখানে থেকে exchange টা option টা click করেছেন তো ওখানে within five days দেখাবে within লেখা আছে দেখুন, five days ঠিক না, তো within five days বলতে সেটা one day ও হতে পারে two day ও হতে পারে আবার five আহ পাঁচদিন ও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে emergency লিখে দিয়েছি আমাদের এখান থেকে যখন আহ প্রব ওইখানে এরকম ধরনের যা যা issue আছে সেগুলো resolve করার, অ~ order গুলো নেওয়া হবে তখন আপনারটা আহ একেবারে আহ two days এর order যেগুলো সেগুলোর মধ্যেই থাকবে, একদম শুরুর দিকেই থাকবে আপনার নামটা সেটা নিয়ে কোনো issue হবে না। আমার তো আপনাদের এই ইয়েতে app এ আমার prime নেওয়া আছে, তো এটা কি তাও পাঁচদিন লাগবে আসতে? আপনি prime member? আমি একবার check করছি দাড়ান, এক second।

আমাদের যেই আহ ইয়েটা রয়েছে সেটা আমি একটু try করছি। হ্যাঁ আপনার এখানে avail করা যাবে যেহেতু আপনি prime member, তো আপনার এটা ধরে নিন আহ one day to two day এর মধ্যে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে।

না ঠিক আছে, যতটা হয়েছে

ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি, মোটামুটি ভালোই আছি.

এই কাজ করছি এখন. একটু ব্যস্তই আছি. তা জানতো আগের সপ্তাহে ঘুরতে গেছিলাম, Victoria. ও, তাই নাকি? তুমিও গেছিলে নাকি কখনও? আমি গিয়েছিলাম. গত বছরে গিয়েছিলাম. তারপরে আর যাওয়া হয়নি. ও, আমি এই তো এই আগের সপ্তাহে গেছি. ঠান্ডার সময় গেলাম. ভালোই লাগলো. হ্যাঁ, আমিও ঘুরে এলাম. আমারও খুব সুন্দর লেগেছিলো ওখানে. সমস্ত জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম. তা, তোমার ওই জায়গা থেকে কি করে গেলে? আমার তো বাড়ি, তোমার বাগনানে. তো বাগনান থেকে আমি পাত~ first এ হাওড়া গেলাম. ওখান থেকে ধর্মতলা bus পেলাম. ওখান থেকে bus এ হয়ে ধর্মতলা গেলাম. তা, তুমি? আমার এদিক থেকে তো train এ করে দমদম পৌছুলাম. দমদম থেকে metro করে ময়দান, ময়দান চলে গেছি. ওখান থেকে বেশী একটা দূর নয় হাঁটা পথে ওই পাঁচ minute এর মতো ও, তাহলে তো ভালই. তারপর তুমি কি~ আই~ কি কি দেখলে? জায়গাটা সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে. যেমন Victoria memorial পশ্চিমবঙ্গের কলকাতার একটা খুব সুন্দর জায়গা. স্মৃতি সৌধ আর কি. আর, এই জায়গাটা পুরোটাই শ্বেতপাথর দিয়ে তৈরী আর কি. England এর মহারানীর নাম করনে এই স্মৃতি সৌধটা তৈরী করা হয়েছে. আর ওর ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রদর্শনী মূলক জাদুঘরের বাব্যস্থা করা আছে আর কি. পুরোটাই একটা সুন্দর পর্য্য~ পর্যটন কেন্দ্র. হ্যাঁ, ঠিকই বলেছো. Victoria memorial আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম জায়গা. যেখানে সবাই যাওয়াটা পছন্দ করে. তা, আর কিছু জানো এর সম্পর্কে নাকি?

বাহ্, তাহলেতো অনেক খবর জানো. আমিও জানি কিছু ও~ ওই ওখানে গিয়ে দেখলাম বা ওখানে লেখা রয়েছে অনেককিছু. তো ঐখান থেকে জানলাম যে Victoria র স্মৃতি সৌধের উত্তর দিকে অবস্থিত রয়েছে quince of dancing fountain আবার তারপরে বিস্তীর্ণ parade ময়দান. দক্ষিনে আশ্চা~ আচার্য জগদীশ চন্দ্র বোস road. আবার তার পাশে রয়েছে PG hospital. পূর্বে কলকাতার বিখ্যাত Saint Paul Cathedral গির্জা. গির্জাও আছে আসেপাশে. তা, দেখো কতো সুন্দর জায়গা. আর, রাত্রে তো আমরা সন্ধের দিকে যেতামই, গির্জাতে. ভালই লাগতো. আবার পাশে রয়েছে বিড়লা তারা মন্ডল. তারা মন্ডলটা খুব সুন্দর. ওর timeing টা নিশ্চয় মনেহয় বারোটা থেকে ওই বিকাল চারটে কি পাচটা অবধি হয়. দু একটা show হয় ওর মধ্যে. বিভিন্ন রকম ওই তারাদের প্রদর্শনী হয়. কি তারা রয়েছে কোথায় কি দেখা যাচ্ছে, বা কি গ্রহ রয়েছে উপগ্রহ রয়েছে একটা পুরোটাই ম~ movie র মতো তৈরী করেছে. আবার রয়েছে fine arts এর college রয়েছে. রবীন্দ্র সদন রয়েছে. আবার পাশে কিন্তু Race Course ময়দানও রয়েছে. ও, race Course ময়দান তাহলেতো খুবই ভালো. কারণ ওখানেও অনেক ঘোড়া দেখতে পাওয়া যাবে. আ তোমার হচ্ছে race হয় নিশ্চয় ওখানে. হ্যাঁ, parade যেহেতু হচ্ছে ওই বিভিন্ন ধরনের force parade করছে. আর্মিরা ফর~ আ~ parade করছে ওখানে. দেখা যাচ্ছে সবকিছুই.

ভবন পর্যন্ত যাওয়ার রাস্তা দুদিকে দু দুটো প্রকান্ড জলাধার আছে. অনেকরকম ভালো ভালো ওখানে দর্শন করা দ~ যায় এবং খুব ভালো ওখানে জায়গাটা.

হম বাহ্, আর ছবি তোলার জন্যে তো সেটা অনেক সুন্দরই জায়গা. হম ভিতরে একটা ঝিল রয়েছে. প্রচুর গাছ রয়েছে.

হ্যাঁ, ঠিকই বলেছো আমি গিয়েছিলাম ওখানে আমার এক camera নিয়ে গেছিলাম. তো, phone এর মাধ্যমে কিছু photo তুললাম. কিছু ভি~ video করলাম. তো সেইগুলো স্মৃতি হিসাবে নিয়ে এলাম. খুব ভালো জায়গা ওটা. হ্যাঁ, খুব সুন্দর জায়গা. আবার জায়গাটা যেহেতু ওই museum টা পুরোটাই শ্বেতপাথর দিয়ে তৈরী. আবার এর পিছনে অনেক বড় ইতিহাস রয়েছে. যেমন, এটা উনিশশো ছয় খ্রিস্টাব্দে তৈরী হয়েছে. আবার এত আগেই তৈরী হয়েছে সেটা উদ্বোধন করতে লেগেছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে. উনিশশো ছয় সালে এটা কাজ শুরু করেছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটার উদ্বোধন করেছে. আর এর তো দুটো gate রয়েছে.

ও, তাহলেতো ভালো কেননা আমি তো bus এই গেছিলাম. তাহলে আমি যদি metro ধরতাম আমাকে তাহলে সন্ত্রাগাছিতে নেবে metro ধরতে~ ধরতে হতো. তাহলেতো আরো সামনে হতো.

এই metro অতটা খেয়াল ছিলনা. ঠিক আছে. এরপরে যখন যাবো তোমার metro যেটা সামনে হবে ওটাতেই তাহলে যাওয়াটা ভালো হবে. হ্যাঁ, তাও আবার ধর্মতলা থেকে এম ম হেটে যাওয়া যায়. ধর্মতলায়ও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে. bus stand থেকে ওই ম বেশী একটা দূর লাগেনা. stedium এর রাস্তা ধরে হাটলে বেশী জোর হলে ম এই কুড়ি minute লাগবে. হেটেই যাওয়া যায়. আর Google map on করে দিলে সুন্দর ভাবেই যাওয়া যাবে.

আর শুধু যদি বাগান দেখতে তখন ছিল কুড়ি টাকা. তা তুমি ঘু~ ঘুরে এলে এখনো কি সেই দাম আছে না একটু বেড়েছে? না, এখনও সেই দামই রয়েছে. কিন্তু আবার বিদেশীদের জন্যে তো একটু পরিমানটা বেশী রয়েছে. যেমন ওদের জন্যে পাঁচশ টাকা রয়েছে. আরো camera নিয়ে ঢুকতে গেলেও নিশ্চয় আরো charge করে ওখানে. আর যেহেতু বলছি যে এম ধর্মতলা থেকে হেটে যাওয়া যায়. আর পাশেই stadium রয়েছে. stedium এর পাশেও আবার অনেক খালার মাঠ রয়েছে. ওখানেও অনেকেই খেলা ধুলা করে.সেটাও দেখা যাচ্ছে. খুব সুন্দর জায়গাটা. হ্যাঁ, সেটা দেখলাম তো. তা তুমি কো~ কোনসময় গেছিলে? আমিতো ভোর বেলায় এখান থেকে বেরিয়ে গেছিলাম. ওখানে কিছু খেয়ে নিলাম. তারপর ওখানে প্রবেশ করলাম. না আমিও ম সকাল সকাল বেড়িয়েছিলাম. তো ঐখানে ম যেতে তো বেশিক্ষণ লাগেনি. আর শুনেছি নাকি ওখানে ম আ সকালবেলায় ওই আশপাশের লোকরা morning walk করে. সাড়ে পাঁচটা থেকেই খোলা~ খুলে যায়. সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা অবধি মনে হয় ওটা খোলা থাকে. ও. হ্যাঁ, ওটা তোমার হয়তো বাগানটা খোলা থাকে কিন্তু আমি যখন গেয়েছিলাম তখন বলছিলো যে Victoria gallery সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্য্যন্ত খোলা কিন্তু সোমবার বন্ধ. তো আমি তো গেয়েছিলাম সোমবার তো আমি তো কিন্তু ওই gallery টা খুব একটা বেশী দেখতে পেলামনা. বন্ধের সময়. জানতাম না কোন সময় বন্ধ থাকে. ওখানে গিয়েই শুনলাম যে সোমবার gallery বন্ধ থাকে. ও আর সোমবারে এখন প্রায়ই সবকিছু বন্ধই থাকে. কলকাতার যা দ~ দর্শনীয় স্থা~ স্থান রয়েছে সেগুলো প্রায়ই বন্ধ থাকে সোমবারে. আরও অন্নান্য দিন সব দিনই খোলা থাকে. আর রোববারে তো প্রচন্ড ভীড় হয়. রোববারে কা যেহেতু ফাঁকা দিন রয়েছে ছুটির দিন রয়েছে. সবাই ঘুরতে যায় ওখানে. আর যেহেতু ভিতরে ঝিল রয়েছে, প্রচুর বড় area গাছ রয়েছে. দিনটা পুরোটাই কেটে যায় ওরমধ্যে ঘুরতে ঘুরতে. হ্যাঁ, ওখানে তো অনেক কিছু দেখারও আছে. প্রথমে যখনই উত্তর দিক দিয়ে ঢুকলাম, তুমিতো 1st এই বলে এ তমা দুটো~ তো তোমার দরজা থাকে. একটা উত্তর দক্ষিন. আমিতো উত্তর দিক দিয়ে গেলাম. তা উত্তর দিক দিয়ে যখনই গেলাম 1st এই দেখতে পেলাম রানী Victoria র কালো পাথরের মূর্তি. খুব সুন্দর দেখতে লে~ লেগেছিলো ওটা. তো দক্ষিন দিক দিয়েও গেলেও দেখতে পাবেঅনেক কিছু রয়েছে. যেমন England এর সেই সময়ের রাজা edward seven এর মূর্তি রয়েছে. রানী Victoria র মূর্তির পর উনিশশো ছয় সাল ইয়ে England এর তত্কালীন রাজা George five Victoria hall তৈরী করেছিলো কিন্তু এটা. হ্যাঁ, সত্যি কথা বলতে ওই ঘোড়ার উপর যখন England এর সেইসময়এর রাজা আ Edward seventh ছিলো, টা ওই সময় ওটা দেখতে খুব সুন্দর লেগেছিলো. ঘোড়ার উপরে বসে আছে খুব সুন্দর মূর্তি ওটা করেছে. হ্যাঁ, এটা তৈরী করতেও আবার অনেক খরচ হয়েছে. যেমন ভারত ও ব্রিটিশ দুজন, দুজনই মিলে উনিশশো একুশ সালে এক কোটি পাঁচ লাখ টাকা লেগেছিলো এটা তৈরী করতে. এতটাই পরিমান টাকা লেগেছিলো. ও. হ্যাঁ, লাগবেই তো কেননা তোমার পুরোটা তোমার শ্বেতপাথরের তৈরী. এত সুন্দর দেখতে লাগে, পুরোটা পাথর দিয়ে তৈরী. অন্য কিছুই নেই. আর আগেকার মানুষদের সত্যি হাতের কাজ খুবই সুন্দর. এখনকার মানুষদের কাজ করলে সেটা বেশী দিন টেকে না. কিন্তু যেহেতু ব্রিটিশ এবং ভারত দুজনে মিলে করেছে, তো এই কাজতো খুব সুন্দরই দেখতে লাগবে. ওদের হাতের কাজও ভালো লাগবে. হ্যাঁ, আবার যেহেতু এটা স্মৃতি সৌধ হিসাবে Victoria রানী Victoria স্মৃতি সৌধ হিসাবে ব্যবহার করছে নিশ্চয় এটা ভালোভাবেই কাজ করবে. ভালোভাবে তৈরী করতে হবে এটা. এটা নিয়ে আবার একটা ইতিহাসও শুনেছি যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা নাকি পুরোটা কালো করে দিয়েছিলো. black color করে দিয়েছিলো কেননা ইয়া জাপান নাকি আক্রমন করার ছিলো. সেইজন্যে এটা পুরোটাই কালো করে দিয়েছিলো. তারপর আবার আস্তে আস্তে এটার color টা change করে যখন স্বাধীন হলো তখন color টা সাদা করে দিয়েছে আবার.

আগে যখন বাবা মা দের কাছ থেকে শুনেছি গল্প গুলো, তখন বল~ বলতো যে আমরা হাওড়া থেকে পায়ে হেঁটে যেতাম. তখন অতোটা গাড়িঘোড়া ছিলনা তখন হাতে টানা গাড়ি সেখানেই হেঁটে হেঁটে যেতাম. এখন এত্তো pollution বেড়েছে তারজন্যে অনেক ওখানে পাথর কাডল কালো হয়ে যাচ্ছে, এখন অনেক নষ্ঠ হয়ে যাচ্ছে মানে ওখানকার আগেকার স্থাপত্য বাঁচিয়ে রাখা এখন দুষ্কর হয়ে পড়েছে. হম pollution আর acid বৃষ্টিতে এটার খুব effect পড়ছে. এরজন্যে আমাদের বেশী করে গাছ লাগানো উচিত. যে নো pollution টা করে আর কি. আর ওর ভিতরে যেহেতু অনেক গাছপালা রয়েছে, অনেক পাখিও রয়েছে ওরমধ্যে আর পুরো দিনটা তো ওরমধ্যে কাটবে ভালোই, আর পাখিও দেখা যায় অনেকরকম পাখি দেখা যায়. ঝিলের মধ্যে অনেকরকম পাখিও আসে. সেই আর কি. হ্যাঁ, ওখানে ফুলের বাগান অনেক আছে. picnic করা যায়. তো আমি সময় গে~ গেছিলাম তো picnic করার ইচ্ছা ছিলোনা, তবে দেখা যাক পরে একদিন যাবো তখন নাহয় ওখানে picnic করবো. না কি বলো? হ্যাঁ হ্যাঁ, picnic তো করাই যায়. picnic এর জন্যে আবার উম মোটামুটি অনেক লোক গেলে ভালো হয়. যদি সবার family নিয়ে বন্ধু বান্ধব সবার family নিয়ে যাওয়া যায় তাহলে picnic করাই যায় ওরমধ্যে. হ্যাঁ, সেটা তো ঠিকই. রাস্তা, আবার ছোটো ছোটো পাথর দিয়ে তৈরী. ওর সামনে যে রাস্তাটা রয়েছে ঐটা কিন্তু ছোটো ছোটো পাথরের নুড়ি পাথর রয়েছে. হাঁটতে ভালই লাগে main gate টা রয়েছে main gate টা থেকে ছবি তুলতে খুব সুন্দর লাগে একদম পুরো গম্বুজটা. বড় তো গম্বুজটা থেকে মানে দেখতে খুব সুন্দর লাগে. হ্যাঁ, সত্যি. আমাদের Victoria memorial দেখতে দেখলেই মনেহয় আগেকার ইতিহাস কতো সুন্দর ছিলো. সত্যি আগেকার historic place ওক ওই যে বলেছিল না

হ্যাঁ, আবার এর মধ্যে রয়েছে ধরো, ব্রিটিশ শাসন চলা কালীন, কলকাতা ছিলো ভারতের রাজধানী. England এর রানী Victoria তখন আবার ভারতেরও সম্রাজ্ঞ্য়ী. তার রাজত্বে আঠারশো সাতান্ন থেকে উনিশশো এক এর বাইশে January সেই বিশেষ দিনেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি. আর তার মৃত্যুর পর ভারতীয় উপবেশে তার স্মৃতি সৌধ তৈরির সিধান্ত নেন ব্রিটিশ শাসকরা. সিধান্ত হয় যে সেই স্মৃতি সৌধ হবে তাজ মহলের আদলে. যদিও উম তাতে থাকবে europio সংস্প্রিও স্পর্শ রানীর নাম সেই সৌধের নাম রাখা হয় Victoria memorial. আগা গোড়া শ্বেতপাথরের তৈরী কিন্তু এটা. আর সেটাতো বললামই. যে শ্বেতপাথর দিয়ে তৈরী. হ্যাঁ, সত্যি, দেখলে মন জুড়ে যায়. আগেকার রাজা রানীদের সি সি~ স্মৃতি সৌধগুলো সত্যি খুব সুন্দর হবে, ওখানে অবস্থান করেছে তো ভালো ওখানে. এবং শুনেছিলাম যে ওখানকার যে gallery টা আছে gallery টা খুব ভালো. মানে আগেকার historic যত মানুষ মনিষীদের সমস্ত ওখানে জিনিসপত্র